আচ্ছা বুঝেছি তাহলে কি বলছিস আমি করে দিবো

কা বাবা যেতে পারবেনা সেটার জন্যই তো আমি যেতাম যে আমি তো এখন বাড়িতে নেই তো সেহেতু ঠিক করার জন্য কি করতে হবে সেটাই বলার জন্য আচ্ছা ঠিক আছে তোকে অতো চিন্তা করতে হবেনা তো আমি তোকে বলে রাখি যে প্রথমে তো তোকে যে document গুলো আছে সমস্ত কাগজ পত্র গুলো xerox করে নিবি জানিস তো কি কি কাগজ পত্র লাগবে না না আমিতো করিনি কোনোদিন ঠিক আছে আমি বলে দিচ্ছি শোন তাহলে এক কাজ করিবি voter card আছে তো তোর

হ্যাঁ তো voter card টা কে নিবি voter card এর দুটো xerox করাবি তারপর আর তোর andar card এর দুটো xerox করাবি তারপর তোর কি বলে হুম রা ration card এর দুটো xerox করাবি তারপর তোর কাকিমার সাস্থ সাথী card হয়েছিল আশাকরি হয়েছে না সাস্থ সাথী card বানাসনি হ্যাঁ বানানো আছে

সাস সাস্থ সাথীর card এর xerox করাবি দুটো দিয়ে তারপর পৌরসভায় যাবি সবই দুটো করে xerox করাতে হবে হ্যাঁ সব গুলোকেই দুটো করে xerox করাতে হবে

এখানে গেলেই হয়ে যাবে না আরো আবার বলবে ঘোরাতে না না তোর পৌরসভাতে গিয়েই হয়ে যাবে প্রথমে তুই যাবি কাগজ পত্র গুলো নিয়ে নিয়ে গিয়ে তুই কি করবি যেন এই কাকুর সঙ্গে ওখানে যে ration card এর যে department টা আছে ration card মানে খাদ্য খাদ্য সেই টা department টা food department টা সেখানে গিয়ে তুই বলবি যে আমাদের এরকম এরকম নতুন একটা scheme শুরু হয়েছে একটা নতুন project start শুনছিলাম তো ration card কে নাকি এখন andar card এর সঙ্গে link করতে হচ্ছে তো কি কি করতে হবে আমি সমস্ত কাগজ পত্র গুলো নিয়ে এসেছি তো আপনি একটু করে দিলে খুব ভালো হতো তো তুই ওরকম করে সঙ্গে সঙ্গে কিন্তু করিয়েনিশ বুজেছিস তো আচ্ছা ওখানে গিয়ে বললেই করিয়ে দিবে তো

বাড়ির member দের সবাড়ির online এ করানো হয়েছিল টা আমার টাই বাকি ছিল

সময় মানে এখনতো card পাইনি

তুই যখন করতে জাবি নিজেরটা তখন কিন্তু কাকী আহ কাকু কাকিমারটা এক সঙ্গে করিয়েনিস বুজেছিস ওটা online এ apply করা আছে আবার করানো যাবে হ্যাঁ online এ করা আছে বাদ online এরটা তো তোকে আর সেরকম অত য়ে করছেন দেখ online এ করেছিস কিন্তু কোনো guarantee নেই যে তুই আজকেই পাবি ভা কালকে পেয়েই জাবি ঠিক আছে এরকম আমাদের ও হয়েছিল আমি তোর কি বলে ration card টাই নতুন করে online এ করিয়ে ছিলাম এখনো অব্দি online এর ration card টা এখনো পাইনি এখনো পযন্ত আমার কাছে আসেনি আচ্ছা তো online এ ওটা বাদ দিয়ে নতুন একটা ওই যেখানে বললে সব document বাড়ির সবারির নিয়ে গিয়ে পৌরসভায় গিয়ে করা হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ তুই নতুন নিয়ে যাবি মানে নতুন করে সমস্ত কাগজ গুলো নিয়ে যাবি দিয়ে বলবি যে এরকম এরকম আমাদের fullfamily এর হয়নি তোর ভাই এর ও তো হয়নি না আশাকরি না ওর তো সেই voter card হয়নি ওর হবে তো ও আচ্ছা আচ্ছা ওহ হা ভাই তো এখন ছোট না তাই তো হ্যাঁ ভাই এর তো এখন হবেনা যতক্ষণ না voter card হচ্ছে ততক্ষন হবেনা কিন্তু তোদের তো ধর হয়ে গাছে আশাকরি তোর তো হয়ে গেছে কাকু কাকিমার তো ধরে আছেই আশা করি তো ব্যাপার তা হচ্ছে হ্যাঁ তাহলে তুই এক কাজ কর সমস্ত কাগজ কাগজ পত্র গুলো কে xerox করিয়ে নিয়ে দু copy করে তুই নিয়ে চলে যা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর উম কি বলে online কিন্তু ভুল করেও পড়াতে যাবি না বুঝেছিস তো তুই যাবি পৌরসভা পৌরসভা থেকে পরিয়ে নিয়ে আসবি তোর যদি কোনো কিছু অসুবিধা হয় তোকে phone করতে হয় তুই আমাকে phone করবি তো আমি না হলে সেরকম আঃ কি বলে আমার চেনা জানা কাকুরা যারা আছে মানে তাদের কে কথা বলে আমি তারা তাড়ি করানোর চেষ্টা করবো বুঝেছিস

card তা এখনো transfer করা হয় নি কিন্তু ওরা তাও করে দেয়াচ্ছে তা সেটা তো হবে না আবার আমি জানি তো আগে তো card টা transfer করতে হবে হ্যাঁ তাহলে তো হবেনা রহে কাকিমার তো card টাকে transfer হবে আগে যেখানে মানে কাকিমার আসল বাড়ি সেখান থেকে কিন্তু transfer না করলে কিন্তু তোর বাবু তোর হবেনা নতুন করে aadhaar card ration card এর link এটাই তো বলছি কিন্তু বলছি যে ওরা বলেছিলো হয়ে যাবে আমি তো বললাম সেটা হবেনা সেই জন্য তোমাকে phone করলাম তো কি করে করবে ওটা transfer টা যদি একটু বলতে হ্যাঁ দেখ transfer করার ব্যাপারটা আমার জানা আছে ঠিক আছে যেই টুকুই হোক না কেন আমি একটু একটু জানি কারণ আমি আমার মা আর card টা কেউ transfer করিয়ে নিয়ে আসছিলাম মামার বাড়ি থেকে তো প্রথমে কি করবি বলতো কাকিমাকে বলবি যে কাকিমা একটা বার block এ যাবেন মানে নিজের বাড়ি যেখানে আহ কাকিমার আসল বাড়ি নিজের বাড়ি সেখানে যাবেন সেখানে গিয়ে block থেকে block এ গিয়ে বলবেন যে আমার এরকম card

সেখানে ration dealer তার কাছে যেতে তখন কাকিমা কে বলবি যে ration dealer এর কাছে এসে ওই কাগজটা দেখাবে তখন কি করবে ration dilar সেই কাগজে একটা কিছু লিখে দিয়ে সেটা আবার block এ পাঠাবে বুজেছিস block এ গেলে হয়ে যাবে block এ দিলে হয়ে যাবেনা block এ যাবে আবার দ্বিতীয়বার তখন সে ওখান থেকে একটা বার জানিয়ে দেবে মানে কাকিমার শশুর বাড়ি যে খানে শশুর বাড়ির সমস্ত লোকের যেখানে ration card এর আছে সেখানটাতে ওনারা একটা কাগজ পাঠিয়ে দেয় ওহ মানে ওরা ওখান থেকেই বলে দিবে যে করানোর জন্য কাজে কাগজ লেখে হ্যাঁ হ্যাঁ ওরাই করে দিবে ঠিক আছে তো একটা কোথায় বলবো কাকিমা কে বলবি যে যত তাড়াতাড়ি পারে একটা বার কিন্তু বাড়ি গিয়ে ওই card টাকে transfer করিয়ে নেবে নাহলে কিন্তু ration card টা যতক্ষণ না পাবে ration card কিন্তু aadhaar card এর সাথে link হবেনা

হ্যাঁ তোরটা আর কাকুরটা হয়ে যাবে কিন্তু কাকিমারটা আটকে যাবে তখন কি করতে হবে তাহলে কি করবি কাকিমারটা আর ভাই এর তা আলাদা ভাবে আবার করাতে হবে কিন্তু আমার যেটুকু মনে হয়

যে একটা বারে কাকিমার card টাও চলে আসুক তখনি একটা বাড়ে সব করে নিবি বুঝেছিস আচ্ছা তখন ভিড় হয়ে যাবেনা একটু বেশি এখন তো ফাঁকা আছে তো দুটো করে নিয়া যেতে পারে আবার তখন দুটো করে নিয়া যাবে হ্যাঁ তোর যদি খুব দরকার থাকে তাহলে তুই একটা কাজ করবি তুই আর কাকুরটা করিয়ে নিশ আর দুতিন দিনের মধ্যে দেখবি তুই সমস্ত কিছু তুই মানে কাজ গুলো হয়ে যাবে মানে যদি আজকে যাস আজকেই কাজ করে দিবে কিন্তু তুই তো বলছিস যে নেই এখানে তুই তো বাইরে আছিস

হ্যাঁ হ্যাঁ অবশ্যই তখনি করিয়ে নিশ কোনো ব্যাপার হবেনা তারপর তোকে আমি যেটা বলবো বলবো করেছিলাম card কে কি বলে ration card গুলোকে কি digital card বানিয়েছিস না এমনি normally card আছে তোদের সেই পুরোনো card আছে না পুরোনো card গুলো তো ওগুলো পাল্টে সেই digital card করেছিল ওগুলোর সাথে aadhaar card link করতে হবে তাই বলছে এখন সেটার জন্যই হ্যাঁ রে কি বললি আর একবার বল card গুলো তো মনে হয় এখন বন্ধ হয়ে গেছে এখন তো সব digital card গুলো বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু ব্যাপারটা কি বলতো এখনতো ধর অনেক বয়স্ক লোকরা তারা বোঝেনা একটু কম বোঝে বা যাদের বাড়িতে কেউ নেই বা কিছু তারা কিন্তু সেই card গুলো নিয়েই চলছে তো তাদের জন্য কিছু একটা চার আছে আমি শুনেছি নিশ্চই ছাড় থাকবে নাহলে কি করে হয় বল সেই যে সমস্ত বয়স্ক লোক গুলোর ration card গুলো তো আর তো তাদের ঠিক করা যাবেনা না না কোনো ওগুলো কি হয়েছে কেন করানো যাবেনা কারণ হচ্ছে এবার ধর বয়েস আহ মানে বয়স্ক লোকদের যারা আছেন তাদের কি হয় বাড়িতে সেরকম অত কেউ মানে মানে খুব তাড়াতাড়িতেও নিতে চাইনা তাদের দায়িত্বটা যে করেদি বা কিছু এই আমাদের বাড়ির পাশেই একটা জেঠু আছে কিন্তু খুব বয়স্ক জানিস তো

age তো কি করেছে তাড়না ration card এর ব্যাপারটা বল andar card এর ব্যাপারটা বল বা যেকোনো সরকারি কাগজ পত্র থাকে আমাদেরএকটা id proof হিসাবে তার কোনো কিছুই করে ডাইনি জানিসতো মানে সেই যে দাদু তার তার wife এর ও card পর্যন্ত তার ছেলে মেয়েদের transfer করিয়ে এনে দেয় এরকম ধরণের অবস্থা তাহলে কি বলবি বল মানে প্রথমে যা করানো ছিল সেটাই আজকে একটাও করানো হয়নি এখনো হম হ্যাঁ প্রথমে যা কাগজপত্র পুরোনো কাগজপত্র আছে ওই জেঠুটা মানে ওই দাদু চালায় ওই ঠাম্মিটার না মানে ওইটাই আছে জানিসনা

শুধু কি বলতো ওই দাদু টা না নিজের ration card নিজের ration তোলে মানে ওর যে হিসাব মতো যেটুকু ও ration পাই সেইটুকু ration টাই ও তোলে আর ওই ঠাম্মি টার তো ধর

তো তাদের ছেলে মেয়েদের card গুলো আছে কিন্তু তাদের ছেলে মেয়েদের ration card গুলো কি তাদের ছেলে মেয়েরা বাইরে চলে গেছে কাজের জন্য এখানে আর আসেনা বলে তারা নিজেদের ration card গুলো ওই খানে transfer করিয়ে নিয়েছে বলে ওদের ওই একটা card এই সংসার চলে দুজনের একটা card এই হচ্ছে যেটা ওই ঠাকুমার card বলছো ওটা ওর বাড়ির লোক যেগুলো সেগুলো পাচ্ছে হ্যাঁ এবার ঠাম্মিটার বাড়িতে যারা লোকজন আছেন তারা পাচ্ছে ওখান থেকে ধরে এবার তো কি বলবো তোকে মানে কেউ তো আর নেই ওদের ওখানে transfer করে দেয়ার মতো বা কিছু তো আবার সেখান থেকে ওএকা একা ই মানে ওর একার তো ration এই খাচ্ছে দাচ্ছে পাচ্ছে আর কি বলবো বল এখন তো আর কিছু করার নেই হ্যাঁ সেটাই জন্যই তো অসুবিধা হয়ে গেছে নিয়ে জেঠুটা একদিন এই sorry দাদুটা আমাকে একদিন বলছিলো যে ঠাম্মিও বলছিলো যে ration card কে কি ভাবে transfer করবো বাবু বলতে পারবি তুই একটু আমি বললাম যে ঠাম্মি এরকম এরকম করে করতে হয় কিন্তু আশা করি তোমারটা আর করে দিবেনা কারণ তোমার বয়স হয়ে গেছে তো দিয়ে বললো যে তাও একবার চেষ্টা করিসনা আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করবো তো আমি গিয়েছিলাম জানিসতো এরকম এরকম ব্যাপারটা জিজ্ঞাসা করতে তো বলছে যে না বয়স হয়ে গেছে ওনার আর সেরকম অটো হবেনা হলেও অনেক সময় লেগে যাবে তো আমি বললাম এসে যে এরকম এরকম ঠাম্মি বলছিলো যে সময় লেগে যাবে তো কি করবো বলবো দাদাদের কে তো বললো যে না ছেড়েদে দাদাদেরকে আর কিছু বলতে হবেনা তো দাদুর ওই ration এ যেটুকু যা পাওয়া যাচ্ছে সেই টুকু তাই সব কিছু হয়ে যাবে আচ্ছা কি করা যাই ওগুলো তো আর কিছু করা নেই বাড়ির লোক প্রথম থেকে করেনি তখন আর কিছু করার থাকবেনা হ্যাঁ রে দাদুর তো ration card টা ধর আহ digital card নয় দাদুর তো সেই পুরোনো কাগজ কাগজ আর মতো সেই পুরোনো পুরোনো কাগজ আর মতো কেমন একটা থাকতোনা ওরকমই আছে তো মাঝে মধ্যে দাদুর ঝামেলাও হয়ে গেছিলো জানিস তো যে digital card করাতে হবে তখন দাদু বলেছিলো যে ধরো মানে ration এর dilar যে ওনাকে বলেছিলো যে আমাদের তো এখানে কেউ নেই আমার ছেলেমেয়ে যারা আছে তারা বাইরে চলে গেছে তো আর আমি বয়স্ক মানুষ সেরকম অটো কাগজ পত্র কিভাবে করবো কতক্ষন দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো তো করতে পারেনি তো সেই জন্য বলেছিলো যে ঠিক আছে কোনো ব্যাপার হবেনা কিন্তু তার একটু অসুবিধাটা হয় অসুবিধা তো হবেই কিন্তু আর কিছু করার নেই প্রথম থেকে তারজন্য এগুলো যখনি হয় তখনি করতে হয় নাহলে তখন করছি করছি বলে time টা শেষ হয়ে যাই হ্যাঁ রে কি বলবো অসুবিধা মানে চরম অসুবিধা হয় এই ধর আমি তোকে তুই যেমন বললিনা কাকিমার ration card transfer করাবি আমারও same একি অবস্থা হয়েছিল জানিসতো মা এর ration card নিয়ে তখন কি মনে হয় আর তো link ছিলোনা না না নিয়ম ছিলোনা বলতে তোকে যেরকম যা বললাম যে কাকিমার ration card টা যখন transfer করাবি এরকম এরকম যখন block এ যাবি তারপর dilar এর কাছে যাবি তারপর আবার তোকে block এ যে যেতে হবে ঠিক সেরকমই আমাকেও করতে হয়েছিল মায়ের তো মা তো সেরকম ধর অটো বোঝেনা আবার আমি মা আর সঙ্গে গিয়েছিলাম বাবা সেই সময় যেতে পারিনে মামার বাড়িতে তা আমি গিয়েছি তখন আমি গিয়ে বললাম যে block এ এরকম এরকম ব্যাপার ওনারা একটা কাগজ লিখে দিলো সেই কাগজ টাকে আমি আবার নিয়ে গেলাম dilar এর কাছে dilar এর ওখান থেকে আবার একটা কাগজ এ লিখে দিয়ে আমাদের এখানকার dilar এর সঙ্গে কথা বলে দিয়ে আবার block এ পাটালো তারপর আমার দুদিন আর মধ্যে মায়ের card টা transfer হয়ে গেছিলো ও মানে তোমার মায়ের অনেক দিন আগেই করেনিয়েছো হ্যাঁ হ্যাঁ মায়েরটা আমি প্রায় তোর four five years আগেই আমি করেনিয়েছিলাম বুঝেছিস তো মানে যখন দেখি যে খুব একটাবারনা খুব চল উঠেছিল দেখেছিলিস তো মানে খুব একটা হাওয়া উঠেছিল যে সাস্থ সাথী card বানাতে গেলে ration card লাগবে ration card লাগবে তারপর সমস্ত যে এখন মহিলাদের যে এখন হয়েছে scheme গুলো হয়েছে লক্ষী ভান্ডার হলো এই হলো ওই সবে সবে ration card লাগবে তো আমাদেরকে পৌরসভা থেকে phone করেছিল মানে আমার বাবার যেই একটা বন্ধু আছে উনি পৌরসভাতে কাজ করে তো তখনি উনি বলেছিলেন যে মানে মায়ের ration card তা transfer করেনিতে তখন তো digital card ছিলোনা মনে হয় না না digital card তো তখন ছিলোনা digital ration card তো তোর এই দেড় দু বছর হয়তো হয়েছে হলো আমাদের সেই digital card হ্যাঁ কি বলছিস

ওই হ্যাঁ তো আমাদের সেই time করেও হয়নি জানিস তো

বাবা বললো যে ঠিক আছে সময় হোক আমি তখন করবো তখন বাবা এই কিছু বছর আগে করলো জানিসতো প্রায় তোর একবছর কাছাকাছি বা দেড় বছরই হবে এরকম আমাদেরও হয়েছিল কি মানে প্রথমে তখন করেনি ভেবেছিলো যে কিছু করতে হবেনা না করলেও হবে অক্ষপণ তো সেই ওটা ছাড়া কিছুই হচ্ছেনা তার জন্য এখন করতে হবে বলছে

হ্যাঁ রে ওরকম তো আমাদের aadhaar card নিয়েও হয়েছিল বাবা ভাবতোনা যে এসব কিছু লাগবেনা যেখানে সেখানে ও হচ্ছে হয়তো এরকমই সবাই বানাচ্ছে

অনেক আগে কিন্তু link তা পাতানো হয়নি তা নাখন বলছে link না করলে কিছুই হবেনা ration ও তুলতে পারবেনা এই সব বলছে তার জন্য করতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই link তাকিন্তু আগে করেনিস কারণ হচ্ছে ধর link টা না করলে কিন্তু ভীষণ বোরো অসুবিধাই পরে জাবি জানিস তো আমাদেরও সেই একই কথা মানে একই বক্তব্য দিয়াছে যদি আপনারা নিজের ration card কে aadhaar card এর সঙ্গে link না করলে আপনাদের ration card কিন্তু মানে নষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু কোনো ration ও তুলতে পারবেন না তো এইটার ভয় বাবা আরকি বলেছিলো আর আমাদের ধর বাবার একটা না ওই তোর রেল পারে আমাদের এখানে একটা সংস্থা আছে যেখানে দেখবি অনাথ বাচ্চারা থাকে ওনার সঙ্গে আমাদের যোগদান করা আছে তো আমাদেরকে বলেও হয়েছিল যে যেটুকু চাল ডাল বলো বা আটা গম যা পাই আমরা ওখানে দান করার জন্য তো ওটাই ওখানে দেয়ার জন্য বাবা বেশি করে করেছে। আচ্ছা তোরা তাহলে বাড়িতে খাওয়া দাও করেন যে তো ও গুলোই ঠিক বেকার নষ্ট করে তো লাভ নাই

আচ্ছা একরকম ঠিকই করে রকমই করা উচিত হ্যাঁ রে এখুন তো আবার জানিস না নিয়ম করেছে PANcard ও নাকি শুনেছি যে Aadhar card এর সঙ্গে Ration card এর link করতে হচ্ছে জানিস তো ওটাতে নাকি আবার দেড়হাজার টাকা করে লাগছে per person এর তো আমাদের করবে বলেছিলো তো এখুন তো ছ হাজার টাকা লাগবে তো এখুন বল ছ হাজার টাকা কি মুখের কথা এখুনি সঙ্গে সঙ্গে করানো তাই জন্যে বাবা বললো যে কিছু দিন পর করবো নাহলে একজন একজন করে PANcard তাকে link করবে একটাকরে link করানোর কাজ চলছেই সব সমতে কিছু দিনের পর আবার দেখবে বলবে কিছু একটা করতে। তুই কিন্তু আগে যখনি ফিরবি ration-card তাকে link তা করিয়ে না বুঝেছিস। হ্যাঁ আমি কয়ে দিনের মধ্যে ফিরে গিয়ে তখন করবো

হ্যাঁ আমি তোকে ওটাই বলতে যাচ্ছিলাম যে তাহলে এক কাজ কর না তুই তো যখন বাইরে আছিস তাহলে কাউকে কে আর কাকী মা কে বল নাহলে কাকিমা কে আর ভাই ক বল যে কাকিমার বাড়িতে চলে যেতে মানে তোদের মামার বাড়ি চলে যাবে নিয়ে ওখানে কাগজ পত্র বেপার তা কি কি করতে হবে কি করতে হবে না একটা বার করে নিয়ে দেখেনেবে কোনো ধর এখুন তো বুঝতে পারবে না বেপার তা কত কি সময়ে লাগবে বা কিছু হ্যাঁ ওটা টাকা দিলে আর কিছু বলবে না যত দূর জানি আমি টাকা দিলেই করে দেবে

আবার কাল কে আসছি তখন বলছে আবার কাল ঘুরে এস তো আজকে ইটা বন্ধ link নেই তো আজকে হবে না সেটা বলে বলে ঘুরিয়ে দিচ্ছে বার বার PAN এর কাজ সমস্ত যে কোনো কাজ হোগ না কেনো যে কোনো card এরই কাজ হোগ না কেন বা যে কোনো অন্য অন্য কাগজ পত্রেরই কাজ হোগ না কেন তাদের তো একটা উচিত যে করে দেয়াতে এই যে Ration-card এর জন্যে দুয়ারে সরকার এসব এসব যে বসছে camp গুলো তে সেগুলো তেওঁ তো করে দিচ্ছে দেখছিস তাহলে তুই আবার কেন বলছিস টাকা দিয়ে কাজ করানোর কথা টাকা একটা টাকা একদম দিবি না কাকিমা কে বলবি দুদিন লাগবে তিনদিন লাগবে পাঁচদিন লাগবে তার তো বেশি লাগবে না পাঁচদিন ওখানে থাকবে একটু ঘোড়া ফেরাও করবে একটু মজাও করবে নিজের family-members দেড় সঙ্গে আর নিজের কাজ তও করে চলে আসবে তৎক্ষন তুইও চলে আসবি কাকুও থাকছেন বাড়িতে ততক্ষন কাকুকে বলবি সমস্তহ কাগজ পত্র গুলো জমা করে ই করে রোগ মানে xerox টেরোস করে রেখে দেবে তখন কাকিমাও চলে আসবে তুইও চলে আসবি দিয়ে একবারে সব কাজ সেরে নিবি তাই এখুন তো অনেক কমেছে যবে থেকে camp তা বসতে লেগেছে সেই খানেই সব হচ্ছে তো এখুন অতো কিছু হয়না দেখি তো কি করা যায়কি বলছে

ঠিক আছে চল রাখছি হ্যাঁ পরে আবার তোর সঙ্গে কথা বলবো তুই ভালো ভাবে থকিস। ঠিক আছে রাখো। হম